এখানে জিম রয়েছে। গোল গোল চাকার মতো কিছু জিনিস রয়েছে। কেউ ছাইকেল চালাচ্ছে। কেউ শেখাচ্ছে। কেউ দেখে--

হোয়াইট কালার ঘরের ভেতর দেখতে অনেক সুন্দর লাগছে।